পরের সাইটে অনেকগুলো গাছ রয়েছে।

নাইরকল গাছ সুপারি গাছ--

হ্যাঁ এটা রাস্তা।

অনেকগুলো লাইট লাগানো আছে এখানে।

অনেকগুলো গাছপালা একটি কালী--

এখানে সামনে একটি রেল টেশন রয়েছে।

একটি পাখা এবং কয়েকটি ফোটো লাগানো আছে।

এবং পোস্টার --

এবং একটি সোফা রয়েছে।

এবং অনেকগুলো গাছপালা রয়েছে।